আর একটা লোগ দোকান উপরে বইসচে ঐটা দেখা যাচ্ছে আর কতগুনা খেলনা রাখা হইছে আর র‍্যাক তে অনেকগুনা বই যেরম করে রেখা যাচে--

আর ভাইরে বহুত বড় বড় গাছ দেখা যাচ্ছে।

আর অনেক বড় বড় বিল্ডিং টাওয়ার দেখা যাচ্ছে।

এইটা একটা ক্লাসরুম দেখা যাচ্ছে যথা অনেক গুনা বেঞ্চ আর চেয়ার লাখা হইছে ।

ক্ষীর রাখা হইছে আর কতগুনা কেচাপ আর মলাই রাখা হইছে।

একটা-আ দোকান ভি দেখা যাচ্ছে কিছু নেখা হইছে রোড --

আর অনেক বড় বড় পাহাড় আর অনেক বড় বড় পাথর দেখা যাচ্ছে অউর গাছ ভি দেখা যাচ্ছে।

আ- সামনে একটা দু তিনটা বিল্ডিং দেখা যাচ্ছে আর অনেক বড় বড় গাছ তোলা দেখা যাচ্ছে আর গাড়িটা অনেক বড় আছে।

আ-আর বহুত গুনা বহুত গুনা টিনার জিনিস একটা রাখা হয়েছে ঐটা দেখা যাচ্ছে।

অনেক অন্ধকার দেখা যাচ্ছে আর বিল্ডিং তে ভি টু লেখা হয়েছে এটা দেখা যাচ্ছে।

আর কত গুন্যা রিকশা দেখা যাচে লোকরা আসছে চলছে সব যাচ্চে দেকা যাচে।

টুপিওয়ালা আর ব্ল্যাক টুপিওয়ালা লোক দেখা যাচ্চে আর দুয়ার খুলা আছে ওইটা দেখা যায়।

এইটা একটা ঢাবা দেখা যাচ্ছে যথা নেখা হয়েছে সিং ঢাবা আর ঢাবাতে কতগুনা টেবিল চেয়ার রাখা হয়েছে ঐটা দেখা যাচ্ছে।

পিছনে বহুত গুনা গাছ দেখা যাচ্ছে ।

এইটা একটা বই স্টোর দেখা যাচ্চে অনেক গুনা বই রাখা হইছে এইটা দেখা যাচ্চে আর একটা লোক চেয়ার -তে বইসেকে ফোটো খিচাছে দেখা যাচ্চে লোকটা টুপি পিন্দেছে।

এইটা একটা বই স্টোর দেখা যাচে যেথায় নেখা হয়েছে হায়দার বুক স্টোর আর এদিকে অনেকগুলো লোকরা ডানদিকে কিচু কিনচে।

রিক্সা চলছে লগরা চলছে দেখা যাচ্ছে।

এটা একটা রাস্তা দেখা যাচ্ছে অনেকগুনা গাড়ি বস মোটরসাইকেল আর কতগুলা লগরা চলছে দেখা যাচ্ছে।